chimera দ্বারা structure manipulation এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা chimera window কাঠামো খোলা শিখব
কাঠামো সরানো ঘোরানো এবং zoom করা scale এবং clip করা এবং display বদলানো
tutorial অনুসরণ করতে স্নাতক স্তরের biochemistry to structural biology এর সাথে পরিচিত হতে have
tutorial record করতে ব্যবহার করছি ubuntu linux os সংস্করণ 1404 এবং chimera সংস্করণ 1102
ucsf chimera আণবিক কাঠামোর বিশ্লেষণ এবং interactive ভিজুয়ালাইজেশনের জন্য একটি সফটওয়্যার
chimera san francisco california university resource for biocomputing visualization and informatics দ্বারা বিকশিত
অধিক তথ্য প্রদত্ত link উপলব্ধ
chimera window শুরু করতে ডেস্কটপে chimera icon double click করুন
একটি rapid access interface খোলে
rapid access window আপনার ঘন ঘন ব্যবহৃত ডেটা এবং tools অ্যাক্সেস করতে দেয়
window নীচে ডান corner lightning bolt icon click করুন
এটি graphics window দেখাবে 3d structures এবং অন্যান্য তথ্য এই window দেখায়
lightning bolt icon ক্লিক করে দুটি windows মাঝে টগল করুন
এখন graphics window ফিরে যাই
chimera তে অনেক কাজ দুটি উপায়ে সম্পন্ন করা হয়
প্রথমে menu bar দ্বারা যা chimera window উপরের অংশে স্থিত
দ্বিতীয়ত command line এ commands লিখে
command line দেখাতে favorites মেনুতে click করুন
নীচে scroll করুন এবং command line বিকল্পে click করুন
একটি command dialog box window নীচের অংশে দেখায়
একটি নির্দিষ্ট কাজের জন্য command text box লেখা হবে
আমরা we বৈশিষ্ট্য সম্পর্কে পরবর্তী tutorials আরও শিখব
window আকার বদলাতে window যে কোনো একটি corner টানুন
এখন দেখি যে protein কাঠামো কিভাবে খোলে
এটি 3 the উপায়ে করতে পারেন internet সাথে যুক্ত থাকলে file মেনুতে click করুন
নীচে scroll করুন এবং fetch by id বিকল্পে click করুন
screen একটি dialog box খোলে
কাঠামোটি আনয়ন করতে আপনি বিভিন্ন ডেটাবেসে জুড়তে পারেন
প্রদর্শন করতে আমি একটি protein কাঠামো দেখাতে চাই
আমি বিকল্প থেকে pdb চয়ন করব আপনি যে protein অণু দেখাতে চান তার 4 অক্ষরের pdb code লিখুন
আমি 1zik one z i k লিখব
এটি leucine zipper protein জন্য pdb code fetch বোতামে click করুন
ডিফল্টভাবে protein এর একটি রিবন প্রদর্শন display window দেখাবে
আমরা কাঠামো আনতে একটি command ও লিখতে পারি
command line text box open 1zik লিখুন
display window কাঠামো খুলতে enter টিপুন
internet সাথে যুক্ত না থাকায় আপনি ইতিমধ্যে ডাউনলোড করা pdb file খুলতে পারেন
screen স্থিত কাঠামো মুছে ফেলতে favorites menu নীচে scroll করুন এবং model panel বিকল্পে click করুন
model panel dialog box খোলে
model id তে click করুন তারপর close বিকল্পে click করুন
model panel window বন্ধ করুন
এখন আমি একটি pdb file download করা দেখাবো
pdb file download করতে একটি internet সংযোগ প্রয়োজন
file মেনুতে নীচে scroll করুন এবং fetch by id বিকল্পে click করুন
একটি dialog box খোলে
dialog box নীচে scroll করুন
web page বোতামে click করুন
pdb database web পেজ browser খোলে
আপনি protein এর জন্য pdb code জানলে এটি প্রদত্ত text box লিখুন বা protein এর name লিখুন
আমি leucine zipper এর জন্য pdb code জানি তাই আমি text box 1zik লিখব
go বোতামে click করুন
পৃষ্ঠাটি scroll করুন
পৃষ্ঠার ডানদিকে স্থিত download files বোতামে click করুন
dropdown menu থেকে pdbfiletext বিকল্পে click from
একটি dialog box দেখায়
save file বিকল্পে click করুন
ok বোতামে click করুন
downloads করা pdb file এখন downloads folder সংরক্ষিত হবে
chimera window ফিরে যান
dialog box বন্ধ করুন
ইতিমধ্যে ডাউনলোড করা pdb file খুলতে file এ open বিকল্পে click করুন
downloads folder যান 1zik pdb file চয়ন করুন
open বোতামে click করুন
panel leucine zipper এর একটি model দেখায়
ডিফল্টরূপে দুটি peptide chains ধূসর ফিতা হিসাবে প্রদর্শিত হয়
panel কাঠামো আনতে mouse বোতাম ব্যবহার করুন
ঘূর্ণনের জন্য বাম mouse বোতাম
মাঝারি mouse বোতাম xy translation নিয়ন্ত্রণ করে
ডান mouse বোতাম the mouse হুইল zoom in the zoom out করতে
কাঠামোর interactive scaling এবং clipping for জন্য: favorites menu থেকে side view বিকল্প ব্যবহার করুন
একটি viewing window খোলে
কাঠামোর একটি ছোট সংস্করণ window খোলে
বাম দিকের হলুদ বর্গ দর্শকের চোখের স্থিতি বোঝায়
বাম mouse বোতাম দ্বারা ছোট বর্গ সরানোর চেষ্টা করুন
এটি অনুভূমিকভাবে টেনে এনে scale factor সমন্বয় করুন
চোখের স্থিতিতে double ক্লিক করলে camera mode বদলানোর menu দেখায়
clipping planes অর্থাৎ দুটি উল্লম্ব lines বাম mouse বোতাম ব্যবহার করে চালান
window আরো ভিউইং controls রয়েছে যা আপনি যাচাই করতে পারেন
viewing window বন্ধ করুন
এখন এই কাঠামো বদলানো শিখব
প্রথম ধাপ হল আপনার সংশোধন করার কাঠামো চয়ন করা
এখন আমি সম্পূর্ণ protein কাঠামো atoms হিসাবে দেখাতে চাই
menu bar select মেনুতে click করুন
menu bar select menu আমাদের কাঠামোর ভিন্ন অংশ চয়নের অনুমতি দেয়
যেমন chain element residue ligand ইত্যাদি
select menu থেকে কিছু চয়ন করা না হলে এর means আমাদের সম্পূর্ণ কাঠামো সংশোধন করতে হবে
এখন actions মেনুতে যান এবং বিকল্প থেকে atoms/bonds চয়ন করুন
সাবmenu থেকে show তে click করুন
আমরা screen পরমাণু এবং কাঠামোর on ফিতা হিসাবে দেখি
এখন ফিতা সরাতে action menu থেকে ফিতা চয়ন করুন
তারপর hide বিকল্পে click করুন
এখন সম্পূর্ণ কাঠামো sticks display হিসাবে দেখায়
এখন কাঠামোর আরেকটু সংশোধন করি
নিম্ন ধাপ এটিকে ball and stick ডিসপ্লেতে বদলায়
actions মেনুতে click করুন
atoms/bonds এ scroll করুন
সাবmenu থেকে ball and stick চয়ন করুন
লক্ষ্য করুন কাঠামো hydrogen পরমাণু ছাড়া রয়েছে
hydrogen পরমাণু জুড়তে tools মেনুতে scroll করুন
structure editing এ click করুন
সাবmenu থেকে add hydrogens বিকল্প চয়ন from
dialog box প্রদর্শন হিসাবে চয়ন করুন
ok বোতামে click করুন
এখন কাঠামো hydrogen পরমাণু সহ দেখাচ্ছে
সাধারণত protein এর কাঠমো জল অণুর সাথে যুক্ত হয়
জলের অণু লুকোতে select মেনুতে যান residue to scroll করুন hoh বিকল্পে click করুন
screen দেখুন; সকল জলের অণু এখন লক্ষণীয়
actions মেনুতে যান atoms\bonds go scroll করুন এবং hide বিকল্পে click করুন
এটি কাঠামো থেকে জলের অণু লুকিয়ে রাখে
menu bar presets বিকল্পতে display বদলাতে আরো কিছু বিকল্প রয়েছে
আপনি interactive 1 বিকল্পে click করলে: কাঠামো ফিতা এবং বিভিন্ন peptide chains ভিন্ন রঙে দেখায়
interactive 2 কাঠামো atoms ডিসপ্লেতে বদলাবে
interactive 1 ডিসপ্লেতে ফিরে যান
আমরা নির্বাচনযোগ্যভাবে peptide chains we রঙও বদলাতে পারি
select নীচে scroll করুন এবং সাবmenu থেকে chain a চয়ন করুন
chain a এখন লক্ষণীয় হয়
actions মেনুতে যান তারপর কলরে scroll করুন হলুদ চয়ন করুন
chain a এখন হলুদ রঙে দেখায়
চয়ন মুছে ফেলতে কীবোর্ডে ctrl key ধরে থাকুন এবং chimera window ফাঁকা স্থানে click করুন
আমরা tutorial শেষে এসেছি
chimera window থেকে প্রস্থান করতে file মেনুতে যান এবং quit বিকল্পে click করুন
সংক্ষিপ্তকরণ করি এখানে chimera window কাঠামো খোলা এবং protein কাঠামোর জন্য পিডিবি file download করা শিখেছি
কাঠামোটি সরানো ঘোরানো এবং zoom করা scale এবং clip করা
menus bar menus bar করে display বদলানো
জলের অণু সরানো এবং hydrogens যোগ করা
অনুশীলনীর জন্য pdb ডেটাবেস থেকে leucine zipper for pdb file download করুন
file মেনুতে open বিকল্প দ্বারা chimera window pdb file খুলুন
পরমাণুর display wire এ এবং সকল aromatic rings কে disks এ বদলান
আপনার সম্পন্ন কাজ নিম্নরূপ দেখাবে
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়
এটি download করে দেখুন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
অধিক জানতে আমাদের লিখুন